তো আমরা সামনে একটি নীল কালার -এর বিল্ডিং দেখতে পাচ্ছি এবং এই বিল্ডিং টির সামনে একটি সুন্দর বকুল গাছ রয়েছে।

তো আমরা সামনে দুইটি বিল্ডিং দেখতে পাচ্ছি একটি সাদা কালারের বিল্ডিং এবং অপর--

একটি নতুন বিল্ডিং বানানোর প্রচেষ্টা করছে এবং তাঁরা--

আমরা সামনে সুন্দর অরণ্যে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি এবং এই পাহাড়ের সামনে কতগুলি গাছ এবং পাহাড়ের একদম পিছনে --

এবং এটি একটি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য।

বাড়ি দেখছি সাদা রঙেরএবং এই বাড়িটির সামনে একটি গেট - ও রয়েছেএবং এই গেট - টার সামনে একটি বড় মাঠ রয়েছে --

সেই পাঁচিলটি হচ্ছে লোহার পাঁচিল এবং এই পাঁচিলটির সামনে একটি বড় পিচের রাস্তা ও আছে এবং এই বিল্ডিংটির নিচে একটি মানুষ--

ঘিরে রয়েছে এবং এই পুকুরের ঠিক--

কতগুলি ইঁট ও রাখা আছে এবং এই ইঁটের পাশে একটি সাইকেল -ও রাখা আছে।

বড় ব্রীজ -ও গেছে এবং এই নদীটির দুপাশে অত্যন্ত--

আমরা সামনে একটি বড় মূর্তি দেখতে পাচ্ছি ভগবানের এবং এর সামনে একটি ঝর্ণাও রয়েছে এবং এর দুইধারে --

আমাদের সামনে লাক্স ইনফার্নো নামে একটি--

আমরা সামনে একটি রাস্তা দেখছি সেই রাস্তার ওপর থেকে কতগুলি--

এবং এই রাস্তাটির ধারে একটি গাছ ও আছে।

তার সামনের যে রাস্তা টি আছে রাস্তার উপর থেকে কতগুলি লোক হেঁটে যাচ্ছে ও বসে যাচ্ছে

এই বি - বিল্ডিং - টিতে অনেকগুলি এ.সি. - ও রয়েছে এবং এই দোকানগুলির কিছু কিছু দোকানপাঠ বন্ধ রয়েছে. --